আর অনেক লোক জন কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে মনে হয় এখানে খেলা হবে ।

এটি একটি-ই রাস্তার ছবি এই রাস্তার সামনে-এ দুটি টোটো যাচ্ছে আর বা দিকে একটি বাস যা এই রাস্তার--

এটি পেট্রোল পামের এর ছবি এই পেট্রোল পামের এর সামনে একটি বড় বাস রয়েছে বাস আর পেট্রোল পামের এর পিছনেও অনেকগুলি বাস দাড় করানো রয়েছে।

যেটা ভলভো নাম. এবং ওখানে একটি ওয়েল এর দোকান দেখতে পাচ্ছি --

এখানে ডান দিকে কিছু লোকেরা দাঁড়িয়ে রয়েছে। মনে হচ্ছে পেট্রোল নিতে এসেছে। ডানদিকে একটি লরি দাঁড় করানো রয়েছে। এই পেট্রোল পাম্প টি এখানে।